কিছু টিনকে আবার খাঁড়া করে রাখা হয়েছে।

দোকানটিতে অনেক লাইটও লাগানো আছে।

রেকগুলিতে অনেক ধরনের বোয়াম রয়েছে।

চেয়ারে কিছু লোক বসে আছে।

বাঘটি বাঁশের ওপর বসে রয়েছে।

ভেতরে একজন লোক দাঁড়িয়ে নমস্কার করতেসে।

পার্কের মধ্যে দিয়ে একটি সুন্দর রাস্তা বয়ে গেছে।

সামনে দুজন লোক সাইকেল নিয়ে যাচ্ছে।

একজন লোক দম্প নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

বিশাল বড় একটি বিল্ডিং রয়েছে।

বিল্ডিংটিতে সাদা ও কমলা কালার রং করা রয়েছে।

সামনে একটি দোকান খোলা দেখা যাচ্ছে।

বিছানার উপর দুইটি করে কম্বল রয়েছে।

রাস্তার পাশে একটি খেজুরের গাছ রয়েছে।